হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়. আর sir bank এর passbook টা.

হ্যাঁ আমাদের mail ID টা sir আপনি note করেনিন.

আ এটা হচ্ছে, জনতা bank, J A N A T A

dot customer care at the rate gmail dot com, okay sir? আচ্ছা, ঠিক আছে. okay, আপনি এটা send করে দিন sir, আমাদের backend team, অ্যাঁ আর ওই mail এর মধ্যে আপনি একটু mention করে দেবেন, আপনার যেই issue টা হয়েছে, যে card হারিয়ে গেছে, ওর মধ্যে আপনি কখন হারিয়েছেন আর কোন অ্যাঁ area র মধ্যে আপনার ওটা lost হয়েছে, আর অ্যাঁ আর কি কি issue আছে আপনার card এর, অ্যাঁ আর card number এর sir last four digit টা mention করে দেবেন, যেই card টা আপনার হারিয়ে গেছে, okay sir?

ওইটা E-mail এ mention করে, পুরো details টা আমাদের send করে দিন sir, আমাদের backend team থেকে ওটা অ্যাঁ block করে দেওয়া হবে, okay sir? আর আর এটা তাও মানে block করতে কতক্ষণ সময় লাগবে? অ্যাঁ sir আমাদের team যে আছে, অ্যাঁ backend এ, ওটা details verify করার পরই আপনার card টা block করা ও~ হয়ে যাবে, আর sir আপনি যে police complain টা করবেন, GD করবেন, সেটারও একটা E-mail copy আপনাকে আমাদের send করতে হবে, okay sir?

করতে পারেন, বা bank এ আপনি গিয়েও জমা করতে পারেন, যেমন আপনি বললেন আপনি bank এ যেতে পারবেন না, তো আপনি E-mail করে দেবেন sir ওটা. আচ্ছা, in case যদি মান~ এই procedure এরমধ্যে যদি কেউ মানে, কোনরকম fraud হতে পারে, এমন স~ তখন কি করব? হ্যাঁ sir এটার জন্য আপনাকে GD করতে বলা হচ্ছে actually, অ্যাঁ তা~ মানে safer side এ থাকার জন্য,

তাড়াতাড়ি সম্ভব আপনি করবেন procedure টা, আমাদের end থেকেও as soon as possible করে দেওয়া হবে, যাতে এর সম্ভাবনাটা থাক~ না থাকে, okay sir?

হম, আর~ আর sir আপনি যদি new অ card issue করাতে হয়, তাহলেও আপনাকে, ওটা actually branch এ গিয়ে আপনাকে করাতে হবে, form অ্যাঁ~ যে একটা form আছে, সেই form টা fill up করে, নতুন card এর জন্য apply করতে হবে আপনাকে, okay sir? আপনার সব

সেটার জন্য কি charge কাটবে নাকি আপনারা? অ্যাঁ হ্যাঁ sir একটা minimal অ্যাঁ charges আছে, sir আমাদের bank এর website এ গেলে আপনি check করতে পারবেন new card application এর জন্য, ওই charge টা আপনি pay করে দেবেন, account এ form fill up করে, তো আপনার card আপনার address এ delivery হয়ে যাবে sir, okay? ছ~ আর কতদিন সময় লাগবে তাও এটা করতে? অ্যাঁ sir আপনি যেদিন অ্যাঁ bank এ গিয়ে এই procedure টা complete করে দেবেন sir, form fill up করে দেবে, form জমা হয়ে যাবে, তারপর sir three to five working days এর মধ্যে আপনার address এ card আপনার কাছে পৌঁছে যাবে sir, okay? আর E-mail communication তো থাকবেই সাথে, sir আপনি card dispatch হলেও আপনি অ্যাঁ notification পেয়ে যাবেন, আপনার অ্যাঁ registered mail ID তে, okay sir? আচ্ছা আমি কি চাইলে মানে card এর ইয়ে change করতে পারি? যেমন আগে আমার rupay ছিল, এখন সেটা visa করতে পারি? অ্যাঁ সেটা sir actually আপনার account details দেখার পরই অ্যাঁ বলতে পারা যাবে actually. তো আপনি apply definitely করতে পারেন sir, সেটা check করে আমাদের team আপনাকে বলে দেবে sir আপনি branch এ যখন visit করবেন, তখন আপনাকে ওটা আপনার জানিয়ে দিতে পারবো, আপনার accounts details check করে sir. এই মুহূর্তে অ্যাঁ এটা বলা একটু po~ possible না because আমাদের কিছু check থাকে sir, okay?

mail এ আমি ও~ ওটা শুধুমাত্র লিখে দিলে হতে পারে, যে আমি এই এ card টা আমি চাই, মানে দরকার আমার অ্যাঁ sir card~ অ্যাঁ mail এ ওটা হবে না, sir আপনি একটা কাজ করতে পারেন, হয় আপনি branch এ গিয়ে card এর application করতে পারেন, otherwise আমাদের যে website আছে, I mean অ্যাঁ E-banking app আছে, সেখান থেকে করতে পারেন sir, ঠিক আছে? sir দুটো procedure হয়

ও পারছিনা, আর ওইদিকে এখন যেতেও পারবো না.

বুঝতে পারছি আমি but, অ্যাঁ no problem, মানে card টা আপনি যত তাড়াতাড়ি apply করবেন, কত তাড়াতাড়ি আপনার কাছে actually অ্যাঁ পৌঁছে যাবে আর কি. আপনি, আর sir এই lost card এর জন্য ও আপনাকে তো বলব যত তাড়াতাড়ি possible E-mail টা আমাদের send করে দিন, card তাতে তার block হয়ে যায় sir আমাদের end থেকে,

সে পাঠিয়ে দিচ্ছে. তাহলে একেবারে card টা change করলে ভালো হতো, যখন আপনা charge কাটছেন তাহলে, ঠিক উম যেটা আমার দরকার, সেটা নিয়ে নিলেই ভালো হতো, না হলে বারবার আমাকে সেই একই রকম যেতে হতো, আমা~ আপনাদের কাছে.

problem, no problem, sir আপনার card অ্যাঁ আপ~ আপনি apply করতে পারেন, card upgrade করার জন্য apply definitely করতে পারেন sir, ঠিক আছে? ও আচ্ছা দুটো ইয়ে~ charge কি এক~ একই, আ একটু কম বেশি আছে? অ্যাঁ না sir, charges আর rate গুলো আপনি website এ পেয়ে যাবেন sir, আপনি আপনার~ অ্যাঁ আমাদের website এ হম login করুন, W W W dot

হ্যাঁ sir, ওখানে সব details দেওয়া আছে, charges~, charges, card এর charges, everything sir আপনি ওখানে সব পেয়ে যাবেন, okay sir?

অসুবিধা হবে না. আপনি ওখান থেকে apply করে দিতে পারেন, যদি আপনার net কাজ করে sir আপনার phone এ, তো আপনি ওখান থেকেও করতে পারেন. দেখছি দেখি, ঠিক আছে

okay? করতে পারি? অ্যাঁ আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল, আসলে আমার

card টা তিন দিন বা উম চার দিনের মধ্যে কি পেতে পারি? অ্যাঁ sir দেখুন আমি আপনাকে বলছি যে, এরকম দুটো procedure আছে, একটা আপনি তো bank এ গিয়ে apply করতে পারেন যেটা, ঠিক আছে, number one, আর number two হচ্ছে sir আপনি যেটা website থেকে করতে পারেন.

তো এরপর আপনি যদি bank এ অ্যাঁ branch visit করেন sir, সেটার জন্য তো অ্যাঁ কাল যেমন sir saturday, okay কাল second saturday তো bank বন্ধ থাকে, sunday bank বন্ধ থাকে, আপনাকে গেলে একেবারে monday যেতে হবে, right sir?

হ্যাঁ, সেই জন্য sir আমি আপনাকে এটাই বলছি যে, অ যে যেই option two আছে, আপনি website থেকে যদি অ্যাঁ এখনো করতে পারেন, তো সেটা আপনি আ instantকরতে পারবে sir আপনার

আমাকে, মানে যেতাম এখান দিয়ে rupay না visa আমি change করব, সেটা তো বুঝতে পারছি না ব্যাপারটা ঠিক. মানে ওখান দিয়ে~ মানে mail ও~ online করলে এটা হয়ে যাবে তো apply? হ্যাঁ sir definitely, আপনি যদি eligible হন, sir account যদি eligible হয় ওই card টার জন্য. তাহলে ওই card টাতে successfully আপনার অ্যাঁ address এ dispatch হয়ে যাবে, সে~ সেটা গিয়ে website থেকেই অ্যাঁ জানতে পারবেন sir,

সেটা আপনি আজকে চাইলে, আজকেই করতে পারবেন, কিন্তু branch visit করা মানে sir আপনাকে monday অব্দি wait করতে হবে. তো সেই জন্যে আমি আপনাকে বললাম, okay sir?

আমাদের end থেকে block হয়ে যাবে, কোন অসুবিধা নেই, আপনি details গুলো একটু forward করে দিন, আর অ্যাঁ GD করে সেটার~ অ্যাঁ সেটা attach করে আমাদের send করে দিন, okay sir? তাহলে~ তাহলে দাঁড়াচ্ছে আমার GD আপনার এক~ এক copy লাগবে, আমার pan card, আঁধার card আর অ্যাঁ passbook এর বোধ হয় fro~ front page টা, তাইতো? হ্যাঁ sir, হ্যাঁ sir, একদম

four digit টা আপনার confirm করতে হবে, okay? আর নে~ আপনার card এর কি নাম আছে, name on the card, ওটাও আপনি confirm করবেন, আচ্ছা আচ্ছা, তো এটা আজকে কতক্ষনের মধ্যে মানে, আজকের মধ্যে পাঠালে হবে তো? sir আপনি দেখুন card আপনার হারিয়ে গেছে, right? তো আপনি as soon as possible, যত তাড়াতাড়ি সম্ভব আপনি এটা করতে পারবেন, ততই মানে safe, right sir? তো সেটাই আর কি কথা, মানে যত দেরি হবে, ওটার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে যে card এর কোনো case খাওয়ার, right sir? সেই জন্য আমরা আপনাকে এটাই suggest করব, sir আপনি as soon as possible করে দিন.

হ্যাঁ sir definitely confirmation E-mail আপনার E-mail ID তে সাথে সাথে চলে যাবে, sir card block হওয়ার সাথে কি যে this card has been blocked. তো এরকম message আপনি পেয়ে যাবেন, কোন অসুবিধা নেই

site এও আপনাকে চেক~ দেখাবে, মানে যে banking app , ওটা আপনি যদি download করেন, তো আপনার phone এ সমস্ত details আপনার কাছে , আপনার কাছে কি card ছিল, অ্যাঁ card টা এখন কি অ্যাঁstate এ আছে, তো every details আপনি ওখানে পেয়ে যাবেন, সেই জন্য আমি আপনাকে suggest করলাম যে আপনি app টা আপনার phone এ install করেনিন sir, okay? ঠি ঠিক~ ঠিক আছে আমি দেখছি, করছি আমি সঙ্গেসঙ্গে ঠিক আছে, ধন্যবাদ.

hello hello

হ্যাঁ বলছি কেমন আছিস? আমি ভালো আছি। তুই কেমন আছিস? এই চলছে ,আর বল এই গরমে কি অবস্থা? গরমে তো খুব গরম পড়েছে আর অবস্থা এখন কি করছিস তুই? আরে আমি তো একটু বসেছিলাম আজকে ছুটি কোনো কাজ নেই তাই আমি ভাবলাম আমি একটু

তো আমি ভাবলাম তুই মনে আছিস আমি তোর বাড়িতে গিয়েছিলাম তুই একবার তুই একটা drink বানিয়ে মানে ওই শরবত বানিয়ে খাইয়েছিস আমাকে। হ্যাঁ হ্যাঁ আর সেদিন তো আমার মায়ের ওই আহ শুক্রবার ছিল বলে ওটা খেতে পারেনি।

যে তুই কিভাবে বানিয়েছিস কারণ আমি ও আমার বোন তো খুব lang:Hinतारीफlang:Hin করছিলাম তোকে, যে এত সুন্দর বানিয়েছিস তো please একটু বল। হ্যাঁ ওটা মানে কি বল তো দই দিয়েই বানায়, ওটা ঘোল type হয় ওই টক দই চিনি আর পাতিলেবু বা গন্ধলেবু দিয়েই করলেই হয় আর একটু ঠান্ডা জল থাকলে তো খুব যে ভালো হয় just এই ভাবেই করতে হয় try করে দেখ একবার ভালোই লাগবে।

তাই tasty ছিলো মারাত্বক বিশ্বাস কর।

কি বলতো আমার পিসির বাড়িতে আমি একবার গিয়েছিলাম, ওখানে আমার পিসেমশাইও আমাকে সরবত বানিয়ে খাইয়ে ছিল। ওটা খাওয়ার পরেও মানে প্রচন্ড শরীর ঠাণ্ডা হয়ে গিয়েছিলো যায় মানে গরম থেকে বসলে ওটা খেলে মানে একদম ঠান্ডা হয়ে যায় আমি পুরোটা বলি হ্যাঁ, তো ওটা আখের গুড় হয়না? আখের গুড় তারপর লেবু আর একটু বিটনুন ঠান্ডা জল ঐদুটো সবগুলোকে mix করে

এত সুন্দর লাগে খেতে আমি just বলে বোঝাতে পারবো না। বাড়িতে সবাই ভালো আছে?

কাকিমা কাকু ভালো আছে শরীরটা একটু খারাপ আছে ,তাই ডাক্তার তাই ডাক্তার বলেছিলো যে

হ্যাঁ

হ্যাঁ আমি তো রান্না জানি তুই তো জানিস আর কাকিমা আমার থেকেও ভালো রান্না করে। তো কাকিমার special যে রান্না গুলো সেদিন একদিন নিমন্তন্ন কর না আমাকে। তাহলে আমি কাকিমার হাতের রান্না গুলো খেতে পারি। আর কাকিমার রান্না খুব একটা পারে না ঠিক আছে,

আমার বাবা দই কাতলাটা খুব ভালো করে আমি recipe টা জানি না but আমি তোকে জেনে বলবো। আরে তুই তো সেদিন office থেকে এনেছিলি না কি নবরত্ন কোর্মা একটা। তুই বলেছিলি ওটা বলবি,

আরে ওখানে নয় রকমের সবজি দিতে হয় যে কোনো সবজি মানে ভালো লাগে তোর এমন কোন সবজিই দিবি যেমন ফুলকপি, তারপর গাজর bean আর মটরশুটি, আরও মানে তোর যে যে সব্জি ভালো লাগে সব্জি ভালো লাগে capsicam টা দিলে ভালো হয় একটু taste আসে তো এরকম সবজি গুলো দিবি পোস্তো দিতে হয় চাল মগজ আর বাদাম দিতে হয়, ওটা দিয়ে আর পানির তো লাগেই একটু পানির গুলো একটু বড়ো কাটতে হয় এই ভাবেই রান্না...মানে আহ এই recipe টাই মানে ingredients লাগে আর recipe টা হলো অনেকে পানিরটা পছন্দ করে ভেজে খেতে

but তুই যেভাবে পছন্দ করিস মানে এটা আহ কি করবি ভেজে খাবি কি কাঁচা অবস্থায় দিবি এটা তোর উপর ব্যাপার। আবার কড়াতে সা.. সাদা তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে, আর সবজি গুলো কে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিবি, নিলে দেখবি একটু হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ, আর কাঁচা লংকা কারণ নবরত্ন ঝাল হয় না মিষ্টি type এর হয়, তার মধ্যে আহ পোস্ত বাদাম বাটা, আর চাল মগজ এটা ছিলো সেটা দিবি অল্প একটু হলুদ দিয়ে নুন দিয়ে, ভালো করে এক আহ নেড়ে চেড়ে একটু জল দিবি। দিয়ে দেখবি ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর মানে ওই গুলো দিয়ে একটু খানি মিষ্টি দিয়ে নামিয়ে নিবি। আর একটু দরাজহাতে ঘি দিস তাহলে তো আরো tasty লাগবে। আচ্ছা আরে আমি সেদিন কি বল তো একটা খাবার বানিয়েছি।

জলের পরিমানটা আমি বুঝতে পারিনি and কি করে বানায় আমি YouTube দেখে করেছিলাম। মোটামুটি খাওয়ার মতো হয়েছিল যে চলে যাবে খুব যে সেরা level এর ওরকম না হয়নি তুই সেটাও খুব ভালো ভাবে বানাতে পারিস। তুই বলতো এটা কিভাবে বানাস। হ্যাঁ আমি বানাবো তুই আমাকে খাওয়াবি কবে তাহলে বল। আমি তোকে খাওয়াবো তুই যেদিন বলবি আমি তোকে সেদিন বানিয়ে খাওয়াবো তুই তার আগে আমাকে recipe টা বল? ok ok গোবিন্ধ ভোগ চাল এনে

আর চার কাপ জল দিবি এটা মাথায় রাখবি সব সময়, কিসমিস কাজুবাদাম সাদা তেল দিবি করাতে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে কিশমিশ কাজুবাদাম গুলো দিয়ে ভ্যাল করে ভাঁজবি তারপরে চাল গুলো দিবি দিয়ে food colour আর অল্প পরিমানে যেরকম পরিমানে হম নুনের প্রয়োজন এরকম নুন দিয়ে আহ জল দিয়ে ঢাকা দিয়ে রাখবি দেখবি চালটা সেদ্ধ হয়ে যাবে অল্প অল্প জল আছে তখন চিনি দিবি আবার ঢেকে রাখবে নামানোর আগ.. আগে বেশি করে ঘি দিবি দিয়ে নামিয়ে নিবি। বেশ এইটুকুনি। আরে আমি করেছিলাম তো আমি actually জলের পরিমাপটা বুঝতে পারিনি কতটা হবে জল দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি last এ ঘেটে পুরো খিচুড়ি হয়ে গেছে। তুই তো রান্না করতে গেলে তুইতো একবার আমাকে আহ ঠিক sandwich না পাউরুটি দিয়ে একটা পকোড়া Type এর করে এনে দিয়েছিলিস School এ তো ওটা আমাকে বলনা? আমি খেয়েছিলাম কখন আর বানাতেই পারলাম না ওটা আমি বলনা আর ওটা actually আমার মেসো বানিয়ে দিয়েছিল তো আমি দেখেছিলাম ঠিক আছে। ওটা ওই বাইরে Bread পাওয়া যায়না white bread গুলো যেগুলো হয়